মল -টির নাম রাখা রয়েছে প্রাইমার্ট।

যারা এখন একটি বাড়ির কাজের জন্য কাঝ চালু করেছে।

এতে আমরা কয়েকটি রিক্সা দেখতে পাচ্ছি।

আমরা এখন কোনো একটি দোকানের ভিতরের ছবিপি দেখতে পাচ্ছি।

দেখতে পাচ্ছি রেস্টুরেন্ট -টিতে চেয়ার টেবিল সাজানো রয়েছে।

কয়েকজন লোককে আমরা দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি যারা একসঙ্গে সবাই গল্প গুজব করছে।

ঘরের দিকে নিরন্তর এগিয়ে চলেছে দুটি ছেলেও।

বিল্ডিং -টির সামনে একটি ইলেকট্রিক -এর ট্রান্সফরমার -ও দেখতে পাচ্ছি।

তার সামনে দাঁড়িয়ে রয়েছে একটি টোটো ।

টাইম -টি ছিল সকাল একদম শীতের সকাল।

এখানে বেলুন দিয়ে ডেকোরেটর করা রয়েছে।

কার্যালয়টি সম্ভবত একটি বড়ো বিল্ডিং হবে।

দেখতে পাচ্ছি কয়েকটি বাঁদরও বসে রয়েছে।

আমাদের সামনে এখন একটি বড়ো রুম দেখতে পাচ্ছি।

সামনে বড়ো বড়ো সোফা দেখতে পাচ্ছি।

চিত্রটির পিছনে কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে।